শুধুমাত্র এই এই ফলন বা লোকসান হচ্ছে এ বিষয়ে গুলোতেই আমি কথা বলব না বাংলাদেশ সরকার কিন্তু এখন নতুন নতুন ধরনের অ্যাঁ নতুন ফসল নতুন নতুন ধরনের বীজের

বিস্তারের একটা প্রয়াস চালাচ্ছে অ্যাঁ কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে তারা আর কি কিভাবে একটা ফসল কে আরো বেশি করে

effcient বানানো যায় সেই বিষয়গুলোর প্রতি তারা বেশি বিশেষ ভাবে নজর দিচ্ছেন এবং ফসল গুলোর যাতে ক্ষয়ক্ষতি কম হয় অনেক সময় দেখা যায় যে ফসলগুলো পোকা খেয়ে ফেলে তারপরে হচ্ছে কোন ফসলের ভেতরকার সমস্যা থাকে এই এই আসলে সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রশিক্ষণ গুলো বাংলাদেশ সরকার বেশ ভালোভাবে দিচ্ছেন বিদেশ থেকেও মানুষজন আসছেন এজন্য highbreed ফসলের বীজগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের মাঝে

হ্যাঁ অবশ্যই সেটা অবশ্যই দেখেছি আর আসলে অ্যাঁ ফসল আসলে খারাপ হয় সরকার এখন বর্তমানে কিছু কিছু কাজ করছে যে বিনামূল্যে আহ সার ঔষধ ওইগুলো দিচ্ছে সরকার কৃষকদেরকে আবার কৃষি অনেক আর্থিক সংস্থা আছে যারা কৃষি কাজের জন্য উম আর্থিক loan দিচ্ছে তো সেই কারণে কৃষকরা আসলে সহজেই ভাল করে উম ই করতে পারছে কৃষকরা মানে ভালো ফসল ফলাতে পাচ্ছে আর যে কারণে উম ভালো ফসল যখন তারা ফলাতে পারবেন তখনই তো আসলে আমরা ভালো জিনিসটা পাব সবাই মিলে পুরো দেশবাসী তো ভালো ভালো দিকটা ভোগ করবে তাই না এই এই ক্ষেত্রে আসলে দুই দিকেরই স সমানভাবে সহযোগিতা প্রয়োজন সমান তালে সহযোগিতা করার একটা মনোভাব থাকতে হবে কারন যারা কৃষক তারা যদি তারা তো কষ্ট করে ফসলটা ফলান আমরা প্রাপ্য মর্যাদাটুকু না দেয় তাহলে কিন্তু তারা পেশা বদলাতে বাধ্য হবেন। হ্যাঁ অর্থনীতিতে যেহেতু বাংলাদেশেকৃষি কি বলবো কৃষিজীবী দেশ তো তখন হচ্ছে কৃষিভিত্তিক দেশ হওয়ার কারণে আমরা কিন্তু আমাদের সিংহভাগটা আসলে এই কৃষি কাজ থেকেই পাই তখন তাহলে বেশ বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হবে তাই আমরা যতটুকু পারি কৃষকদের সাহায্য করবো যারা অন্যান্য ফসল ফলান তাদেরকে সাহায্য করব মূল্য দেওয়ার চেষ্টা করব এবং ন্যায্য মজুরি দিয়ে তাদেরকে আরো উৎসাহিত করব। শুধুমাত্র এখন আর একটা জিনিস কি খেয়াল করেছো যে বছরে মাত্র এখন আমরা দেখতাম গ্রামের সহজ সরল মানুষরা তাদের বংশপরম্পরায় এখন কিন্তু অনেক শিক্ষিত মানুষজন পড়াশোনা করে অ্যাঁ

প্রবাহিত হওয়ার একটা সম্ভাবনা আছে

কেন না তুমি একটা জিনিস দেখো একজন মানুষ যখন নতুন নতুন এখন তো তথ্যপ্রযুক্তির সময় নতুন নতুন প্রযুক্তি গুলো শিখে আসছে নতুন প্রযুক্তি গুলো শিখে তিনি তার কৃষিকাজে এ প্রযুক্তি গুলোর ব্যবহার করছেন তখন কিন্তু

এই ফসলটা সব দিক থেকেই আরও অন অন্যান্য ফসলের তুলনায় কিছুটা হলেও আরো ভালো হবে কিছুটা হলেও আর কি

কি বলবো উন্নত হবে উন্নত জাতের হবে

একটু আহ বাস্তব চিত্রটা কেমন হয় সেটা একটু তুলে ধরো আমি এ বিষয় নিয়ে আসলেই জানতে আগ্রহী। হ্যাঁ আসলে আহ আসলে বাস্তব চিত্র বলতে তুমি যে বললে যে আহ এখন শিক্ষিত মানুষরাও করছে কৃষিকাজটা আসলেই এখন বাস্তবেও দেখছি আমি কৃষি কাজটা করছে অনেক অনেক কৃষি অনেকেই কৃষি নিয়ে পড়াশোনা করে করার পরে তারা নিজেরা অ্যাঁ নিজেরাই মানে নিজেরাই গবেষণা করে গবেষণা করে ভালো মন্দ যাচাই করে আসলে শিক্ষিত অশিক্ষিত কৃষক যারা আছে মানে শিক্ষা দীক্ষা কম তারা কিন্তু অ্যাঁ কৃষি কাজ করে তেমন একটা ভালো মানে ওরা ওরা কিন্তু ভালো মন্দ বোঝে কম তো সে কারণে তাদের ক্ষয়ক্ষতির ব্যাপারটা একটু বেশি থাকে তো যারা বোঝে যারা শিক্ষিত মানুষ অ্যাঁ যারা পড়াশোনা করেছে কৃষির উপরে তাদের কিন্তু বোঝার ব্যাপারটা অনেক বেশি থাকে তো তারা কিন্তু নিজের জ্ঞান থেকেই অনেক কিছু অ্যাঁ বুঝতে পারে আর কোনটা কোন সময় দরকার সেই জিনিসটা বুঝতে পারে হ্যাঁ ফসলের আসা বেশিরভাগ থাকে সেই কারনে আসলে সব দিক দিয়েই সুবিধা হয়। তো বাস্তব দিক দিয়ে আমি দেখি প্রায় সময় দেখি শিক্ষিত মানুষ আছে যারা কৃষি কাজ করে আহ করে এমনকি আহ আমারও তো মাঝে মাঝে শখ হয় যে আমার বাগানেতে একটা ছোটখাটো একটা অ্যাঁ বাগানের মধ্যেই ছোটখাটো একটা সবজি ক্ষেতের মত করি, যেখানে বিভিন্ন ধরনের সবজি থাকবে যেহেতু আমরা পড়াশোনা করছি আর আমরা নিশ্চয় জানি যে আমরা তো এখন জানি যে কি করতে হবে না করতে হবে তো অ্যাঁ আস্তে আস্তে জেনে যাব আরো শিখব আজকের দিন যাবে বড় হব আরো শিখব আরো পড়বো তো আস্তে আস্তে যখন সবটা জেনে যাব তখন আমাদের জন্য আসলে সুবিধা হবে

উম আমাদের বাড়ির আশেপাশেও আছে এরকম অনেক যে তারা কৃষি আমাদের বাড়ির আশেপাশে যারা কৃষক কৃষি কাজ করে কৃষক তাদেরকে এক জায়গায় এক এক জায়গায় জড়ো করে তাদেরকে শিক্ষা দেয় কৃষিকাজ শিক্ষা দেয়

এটা তো একটা খুবই ভালো একটা উদ্যোগ হ্যাঁ এটা আমি বাংলাদেশ সরকারকে এ নিয়ে আমি খুবই সাধুবাদ জানাই কারণ তারা এই উদ্যোগ টি না নিলে দেখা যেত যে অ্যাঁ অনেক কৃষকরায় পিছিয়ে থাকতেন কারণ প্রযুক্তির ছোয়া তো সব জায়গায় আসলে সমানভাবে পৌঁছায় না তো যেটা আর কি খুবি

কি বলবো আমাদের জন্য হতাশা জনক হতো পরবর্তী সময় হ্যাঁ তো এইতো আমরা চেষ্টা করছি আমরাও নিজেদের জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করছি আচ্ছা শুধুমাত্র কৃষি ক্ষেত্রে আমরা তো বা কি বলবো? যে বড় পরিসরের কথা বললাম তুমি কিন্তু বাগান করার মাঝেও তোমার এই এই যে এই কৃষির যে চর্চাটা সেটা কিন্তু বহাল রাখতে পারো

যতদূর আমাকে বলেছিলে তোমার একটা ছোট বাগান আছে করছ বা বাগানে তুমি কি কি ধরনের অ্যাঁ সবজি ফল এই কি কি ধরনের তুমি আর কি লাগাও এ ব্যাপারে আমাকে একটু জানাও আসলে বাগানে তো আমি আসলে বেশিরভাগ ফুলগাছ লাগায় তো একটা জায়গা একটা কনা একটা কোনা রেখেছি আমি যেখানে আমি কিছু সবজি লাগাই তো ফুলকপিটা যেহেতু ফুলের মতন তাই আমার অনেক ভালো লাগে ফুলকপি বাঁধাকপি তো দুই এ ফুলকপি বাঁধাকপি দুইটাই আমার কাছে আছে আবার অ্যাঁ পিয়াজ গাছ পেঁয়াজ গাছ লাগিয়েছে কিছু কিছু তো ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ গাছ কাঁচামরিচ আছে কিছু একটা~ একটা ছোট্ট কালো কাঁচামরিচের গাছ আমি Market থেকে কিনে এনেছিলাম আহ nursery থেকে কিনেছিলাম তো ওইটাও আছে আমার কাছে আবার গোল মরিচ আমার কিন্তু বিভিন্ন ধরনের গোল মরিচ গোল গোল বিভিন্ন শীতের মরিচ আছে

দেখতে যেতে হয় এত এত সুন্দর,

আমি মরিচ নিয়ে খুবই আগ্রহী তমার মরিচ গুল দেখতে আমি খুবি আহ আনন্দ পাব দেখে অবশ্যই অবশ্যই, আমি তোমাকে অবশ্যই পাঠাবো

অবশ্যই পাঠিয়ে দেবো আমি কালকে পাঠিয়ে দিবো। আল্লাহ হাফেজ, ফিরো ঠিক আছে ধান্যবাদ তমাকে

হ্যাঁ বলো আরে কি ব্যাপার তোমাকে যে বললাম Phone করিও কালকে তো কালকে বলে তো কাল হয়ে গেলে একবারে একবার তো Call ও করোনা না হ্যাঁ মানে যাওয়া হয়নি, মনে কি বলবো একটু কাজ পড়ে গেছিল তার জন্য যাওয়া হয়নি মানে কালকে এমনিতেই খানিক রাত হয়ে গেছিল আসতে নিয়ে দেখলাম যে রাত হয়ে গেছে আর গেলাম না গিয়ে দেখলাম যে কাল সকালেই যাবো

না যাবে বলছে হ্যাঁ কিন্তু মানে একটুকু Problem হয়েছে Problem বলতে তেমন কিছু না মানে বলছে যে এখন তো অত টাকা Hard Cash নেই তো বলছে এখন তাহলে আপাতত যেটা Ticket কাটবে বলছে সেটা মানে Online Payment করবে বলছে। আরে হ্যাঁ হ্যাঁ এখন তো আমি Hard Cash দিতে বলছি না এখন আমি ধরো Ticket কাটার জন্য যে টাকাটা সেটা দিতে বলছি Hard Cash ধরে ওখানে গিয়ে মানে যেটা খরচা হবে সবাই মিলে দিবে সেটা বুঝতে পারলে

মানে আমাকে বলল তোকে ওই দশটা এগারোটার সময় করে মানে Online এ আমি কি পাঠিয়ে দেবো পয়সা transfer করে দেবো তখন ওখান থেকে তুই দিয়ে দিবি বললো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

হ্যাঁ Xerox না হতে পারলেও কোন ব্যাপার নেই একটা ছবি তুলে পাঠিয়ে দিতে বলবে ঠিক আছে Ticket কাটার জন্য হ্যাঁ হ্যাঁ মানে তাহলে ওদিকে বলে দেবো যে Aadhaar Card থাকলে বা Aadhaar Card টা সহ পাঠিয়ে দিতে মানে পাঠিয়ে দিতে কি ছবি তুলে পাঠিয়ে দেবে ব্যাস তাহলেই তো হবে মানে দেখবে তো হ্যাঁ হ্যাঁ ওটাই দেখবে ধর তবে Aadhaar Card টা পাঠালে কি বলতো একটা সুবিধা হয় যে Ticket কাটে তার একটা ধরো বয়সের ব্যাপার থাকে সবকিছু একটা থাকে না সেই জন্য Aadhaar Card টা পাঠিয়ে দিলে ভালো হয়। ও হ্যাঁ তাহলে কোন চিন্তা নেই মানে ধরো আমি ধরো যাব মানে বলছিলাম এদিকে আমার একটু কাজ ছিল তাহলে এদিক থেকে আমি ধরো Aadhaar Card নিয়ে গিয়ে তাহলে তোমাকে ইয়ে থেকে দিয়ে দেবো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিও শুনলাম নাকি Phone কেনেছে তা Phone টা বেশ মানে যা বলল আমাকে তা বেশ ভালো লাগলো শুনে মানে বেশ দামি Mobile ই নিচ্ছে তো মানে যখন আসবে তখন আমি দেখতে যাব বুঝলে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 ও মানে চলে এসছে হ্যাঁ চলে এসছে হ্যাঁ ওকে আমি Phone করেছিলাম তো বলল আমি যাব আমি তো Office এ আছি তো আমি Office টা ছুটি হোক দিয়ে ওধারে গিয়ে আমি এধারে বাড়ি চলে যাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম ঠিক তো মানে ওদিক থেকে তো এদিক থেকে নিয়েছে তাহলে এদিক থেকে Direct হাসান Toto ধরে নেবে ওখান থেকে চলে আসবে সেটাই আমি তারপর বললাম যদি না যেতে পারো আমার তো গাড়ি আছে তো তোমাকে আমি রেখে আসবো চাপ নাই অতো হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই বলেছ তার Mobile টো মানে ধরো কত কি নিলো দেখো Mobile টা তো দাম ছিল প্রায় চব্বিশ হাজার টাকার মত এবং Print যেটা আছে মানে Mobile র গায়ে উপর যে Print টা থাকে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ Print ওটাতো ধর ছাব্বিশ হাজার টাকা লেখা আছে তো amazon এ এখন Offer চলছিল যে Valentine's Day উপলক্ষে তো ওখানে ধরো প্রায়ই সতেরো হাজার টাকার মধ্যেই পেয়েছে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 সেটাই এখন কি বলতো এখন তো Offer ভর্তি তাই না এখন যদি Mobile কিনতে হয় তো তাড়াতাড়ি হুট করে না কেনাই Better কারণ Offer যা দিচ্ছে এখন একটু সময় নিয়ে Mobile টা কিনতে হয় হ্যাঁ একদম একদম ঠিক বলেছো হ্যাঁ তারপরে হ্যাঁ বলছিলাম যেটা কানাই আর বলায় যাবে নাকি ও ওরা ওরা হ্যাঁ কানাই বলাই তো তোরা তো আমাকে Payment করেই দিয়েছে Online এ মানে আর যে দুটো বলছিলাম ওরাই বলছিল যে এখন Hard Cash অতটা নেই তো ই করে দেবে বলেছিল ও তো কি বলতো তুমি কি করবে তা Hard Cash নেই বলছে, Ticket এর পয়সাটা শুধু নেবে এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বললাম যে তাহলে তো এখন তো Ticket কাটতে যাচ্ছে এখন তো Hard Cash না থাকলে তো কিছু তো Cash দিতেই হবে না হলে Ticket টা তখন তো তোর কাটতে তখন দেরি হলে তখন আবার যেতে তখন প্রচুর দেরি হয়ে যাবে

হ্যাঁ হ্যাঁ ধরো আজকে আমি Ticket টা কেটে নেব বিকেল বেলায় বা সন্ধ্যেবেলাতে তো কি হবে কালকে আজকে দিলে কাল আমি Ticket পেয়ে যাব তো পরশুদিন আমরা বেরিয়ে যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পরশুদিন বেরিয়ে যাব পরশুদিন বেরিয়ে যাব তা বে বেরোনো মানে এদিক থেকেই মানে কোথায় থাকবে Bus টা বা কিছু যে যায় Train তো রামপুরহাট এই ধরব হ্যাঁ দেখো আমরা Bus এ তো যাচ্ছি না তো কি হয়েছে তুমি কি করবে ধরো Train টা আছে প্রায় ধরো নটার সময় ঠিক আছে রাত নটার সময় হ্যাঁ রাত্রে নটার সময় তাহলে মানে মোটামুটি তোমার ওই আমরা খাওয়া-দাওয়া করে ওই বিকেল পাঁচটা কি চারটার সময় করে বার হলে তো সবচেয়ে বেশি ভালো হবে।

হ্যাঁ এদিকে মানে ওদিকে তো বলতে হবে মানে সবাইকেই বলে টোলে যা যা নেবে সেগুলো আমি ভালো করে বলে দেবো আর মানে যেহেতু Cash টা মানে hard cash নেওয়াটা সবচেয়ে বে বেশি ভালো কেন বলতো করে হুটুকাই ধর Online এ ধরো তোমার ধরো নিয়ে গেলে এবার ধরো কিছু ইয়ে হলো তখন Online এ যদি জিনিস নাই থাকে তখন কি করব সেইটাই সেইটাই ওটাই করবে কারণ দেখো যদি হ্যাঁ ওরা মানে বলে দেবে নইলে ধরো দেরি ফেরি করে দিলে তখন একটা Train এর ব্যাপার তো ওরা তো আর দাঁড়াবে না আমাদের জন্য তাই না হ্যাঁ অবশ্যই এটা তো আর Toto Bus না দাঁড়াবে বললে যেখানে দাঁড়িয়ে যাবে সেটা তো করবে না মানে ওরা তো Train সেই Time এর মতই ছাড়বে সেটাই সেটাই তো ওদিকে বলে দেবে যে ধরো নটার সময় Train আছে তো তোমরা যখন বেরোবে বেরোবে Station এ যেন তুমি নটার সময়তে পৌঁছে যাও Sorry সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাও তো কিভাবে ধরো একটা বগি বা Seat এ খোঁজার ব্যাপার আছে তো সবাই মিলে খুঁজে সবাইকে Sit এ বসিয়ে দিয়ে তারপর নিশ্চিন্ত হতে হবে বুঝলে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 তাতে কি এখন Ticket অনুসারে যায় আছে যেখানে পড়তে হয় তবে পরপর আমি শুনেছি তো একটা না পড়লে ধরো তোমার ওই চারটে মানে আমরা আটজন তো হয়ে যাবে যত সম্ভব সেটাই আমরা ধরো Sleeper করেছি বুঝলে মানে আহ বসার Sit করিনি কারণ যদি দেরি হয় বলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো ধরো একেকজনের একটা করে Sit থাকবে পুরো শুয়ে যাবে রাতে যাবে এবার যদি না ঘুমাই তো শরীর খারাপ হয়ে যাবে না সেইজন্য ধরো Sitting করিনি আমরা Sleeper যেটা হয় না পুরোপুরি একটা Sit সেটাই করেছি হ্যাঁ সে তো একদম বেশ ভালই করেছো এবার অর্থটা রাস্তা যাবে এবার কে কেমন যাবে বা না যাবে সেটা তো এখন মানে এবার অসুবিধাও থাকতে পারে যে বসে থাকতে অতক্ষণ অসুবিধা হবে তার জন্য ভালই করেছো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 সেটাই সেটাই একদম একদম যেন আর আমি যেতে পাই তাহলে বেড়াতে যাচ্ছি তো অত কষ্ট করে কেন যাবো তাই না

তো যদি আম Darjeeling ই তো যাব Darjeeling না Sorry হ্যাঁ Darjeeling ই যাবো PlusGangtok যাব ঠিক আছে তো জামা কাপড় এইসব ভালোভাবে গুটিয়ে নেবে ঠিক আছে

হ্যাঁ দেখো ভারাইতো পাওয়া যাবে তো কি বলতো তোমার মত মানে একটা safety নিয়ে যাবে কারণ ভাড়ার ভরসা করে যদি যাওয়াটা তো ঠিক না।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 সেটাই তারপর ধরো রাত্রে খাবার tiffin করে নিও বা বিস্কুট হক কেক হোক Station এ নিয়ে নেবে কিংবা বাড়ি থেকে তুমি নিয়ে আসতে পারো তো রাতের খাবারটা ওখানেই খেয়ে নেব ঠিক আছে

তাহলে আমি রাতের খাবারটা অনেক যেদিন কে যাব ওইদিনকার খাবারটা আমি বাড়ি থেকেই ভাবছি বানিয়ে নিয়ে যাব। ওই Chicken আর ওই পরোটা বানিয়ে নিয়ে যাব। মানে রাতের খাবারটা মানে খানিক শুকনো খাবো এখন ঠান্ডা লেগেছে তো তার জন্য এবার বাইরের খাবারটা খাওয়াটাও মানে আজকের দিন ঠিক হবে না।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

হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো হবে এবার দেখো তো ঘরের খাবার খেলে একটু কেমন হবে বলতো মনে পেটটাও তাহলে ভর্তি ভর্তি থাকবে আর রাতটা তাহলে বেশ ভালোমতো চলে যাবে। সেটাই তারপর ধর ঘরের খাবারে একটা ভরসা আছে যে খেয়ে কিছু হবে না কিন্তু বাইরে কার খাবার তো খেয়ে তা ভরসা নেই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 সেটাই সেটাই ওখানে গিয়ে তো ধরো একটা hotel লোবো আমরা hotel বা লজ যাইহোক তো hotel টা কেমন নেব বলতো ওই কি বলবো জানলা খুললে যেন পাহাড় দেখা যায় ওরকম জায়গায় নেবো হ্যাঁ দেখো মানে যদি দুই একশ টাকা বেশি লাগে যে বলে যে এই Room টা মানে বেলু একটা বেশি থাকে তো সেটাই নেব কারণ দেখো মানে যাচ্ছি তো ঘুরতে দেখার জন্য এবার যে জিনিসটা আমি দেখতে পাবো বা ভাল লাগবে আমাকে যেই জিনিস সেই জিনিস সেই Room টাতে নিলে একটু ভালো হবে সেটাই তারপর আমি ভাবছি নাকি Geyser বা heaterRoom এ যেন থাকে নইলে কি বলতো ওখানে তো প্রচুর ঠান্ডা তো তখন আমাদের খুব অসুবিধা হয়ে যাবে হ্যাঁ তো Geyser তো এবার দেখো heater তো এমনিতে লাগবেই কেননা যতই আমরা তো যেহেতু আমরা এই যে মানে এদিকে থাকি মানে গ্রাম শহরে এদিকে থাকি তো মানে অতটা ঠান্ডা নেই তবে ওখানেই ধর অনেকবার যায়নি কেমন ঠান্ডা থাকবে না থাকবে সেটা তো বুঝতে পারছি না তবে heater টা যদি থাকে তো কমা আমার পক্ষে মানে ভালোই হবে

হ্যাঁ হ্যাঁ তো সেরকম তো জানাশোনা আমার নাই তবে ওদিকে কানাই আর বলায়ের মানে কে আত্মীয় আছে বলছিল তো মানে যদি ওদের থাকে কেউ তো ওই দিকে তো তাহলে মানে একবার জিজ্ঞাসা করলে ভালো হতো

হ্যাঁ লোকাল হলে মানে সুবিধাটা কি বলোতো লোকান্য সুবিধাটা কি বলতো ধরো যেমন আমাদের এখানে যদি কেউ ভাড়া নিতে আসে তো আমরা ঠিকঠাক গিয়ে কথা বলে নেব আরে দাদা আমাদের লোকাল লোক হ্যান তেন একটু। একটু কম নিন তারপর ওরা আবার আসবে একটা কথা বলতে পারব বুঝতে পারলে। এবার ধরো আলগা জায়গা কি আমরা কি বলবো বা কত টাকা নেয় বাকি একটু কম করো। সেটা তো আমরা জানবো না

সেটাই সেটাই ধরো তুমি তারাপীঠ যদি যাও তো তারাপীঠ এ কি হবে তুমি যদি একটা Hotel এ যাও তো ওরা ধরো যে Rate বলবে এবার সেখানে যদি তোমার একটা বন্ধু থাকে তারাপীঠ এর লজে কাজ করে বা যাই করে তোরা দেখবে ওদের থেকে কম করে তোমাকে দিচ্ছে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 মানে ওটাই বেশি ভালো হবে মানে ওকে বলবো তুই ফোন করে তুই বলবি যে আমরা যাচ্ছি তাহলে এতজন বন্ধু মিলে যাচ্ছি তো আমাদের একটা Room ভাড়া ভালো বেশ ভালো দেখে মানে বলে দেবে ও তাহলে ওখানে ওই রকম করে থুবে ওখানে Room টা। সেটাই সেটা ওটা বললে তো খুব ভালোই হয় তো তাহলে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে না। ধরো গিয়ে কোন জায়গায় থাকবো বা কোন Room টা নিলে ভালো হয় তারপর ধরো কোন লজ খারাপ বা ভালো ওটা তো আমরা জানি না তখন ধরো একটা যদি সমস্যায় পড়ে যায় তখন তো খুব মুশকিল হয়ে যাবে তাই না হ্যাঁ অবশ্যই এবার তোমার Room টুম পাওয়া নাই গেলে তখন তো এবার এত দূরত্ব এবার এতটা রাস্তা যাব গিয়ে তারপরে যদি আবার মানে ওদিকে Room ভাড়া এই ভাড়া। মানে ওই দিকে এই করতে মানে কি বলবো তখন তো প্রচুর অসুবিধা হয়ে যাবে। বাই বা শরীরের এবার একটা তো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 সেটাই সেটাই তারপর ধর আহ ওখানে গিয়ে মানে আমরা যদি নিজেরা যায় তো কি হবে ধরো যেখানে মন সেখানে যেতে পারবো। বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম হাত ধরো যদি ধরো তুমি travel agency ইর মাধ্যমে জেতা তো কি হতো ওরা এখানে মান করত যেও না ওখানে যাবে যাওয়া হবে না ওখানে আছে ওই আছে কি বলবো তোমার মাথাটা খারাপ করে দিত হ্যাঁ অবশ্যই একদম এবার দেখো এত দূর থেকে ধরো আমরা যদি যাই অতদূর রাস্তা যাব গিয়ে এবার একটু যদি আমরা আরাম বা বসতে না পাই তাহলে তো এমনিতেই automatic মাথাটা একটু চাপ পড়বেই সেটাই তারপর ধরো তুমি যেখানে যাবে তো ওখানে Room এর Quality একটা খুব একটা ভালো পাবে না তো কি হবে যদি আমরা যাই টাকা দিয়ে ভালো একটা Room নেব ঘুরতেই তো যাচ্ছি একবার যাব বারবার তার Gangtok যাব না বা Darjeeling যাব না তো নিলে একটা ভালো Room নেব বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ নিলে একটা ভালোই নেবো, মানে যেন জানলাটা দরজা খুললেই যেন দেখতে পাওয়া যায় পুরোটা পাহাড়টা যেন দেখতে পাওয়া যায় সকালে যেন দৃশ্যটা এমনই হয় যেন দেখে মানে মন একটা মানে কি বলবো খুঁজতে যেন ভরে যায় এমন একটা মন। সেটাই তারপর তো আমার একটা শখ আছে যে বরফে গিয়ে জামাটা ওলিয়ে পুরো খালি গায়ে বরফের উপর শুভ এটা একটা আমার শখ বুঝলে হ্যাঁ অবশ্যই আমি তো ভাবছি মানে কি বলবো এরকম ছোটবেলায় করতাম না মানে সেই ধুলো ধুলো য় বেড়াতাম সেই এখন তো আমারও ইচ্ছা আছে। মানে বরফের উপরে যাব আর সেই বলে না সেই হাতে করে সাঁতার কাটে সে রকম করে সাঁতার কাটবো সেটাই কারণ আমরা ধরো তো বরফ টন্যরফ দেখতে পায় না তো কি বলতো আমরা যখন বরকে যাব না তখন মনে হবে যেন আমরা স্বর্গে চলে এসেছি হ্যাঁ সেটা তো অবশ্যই এবার দেখো কি বলতো মানে এবার যায়নি যেহেতু তো মানে যেটা মানে মনে মনে যেটা অনুভব করছি মানে এত আনন্দ লাগছে যে ওখানে গিয়ে আমি সত্যি সত্যি মানে কি বলবো বরফেতে এমনিতেই যাবোই তো মানে ভেবেই আমার এত এতটা আনন্দ লাগছে যে কি বলবো সেটাই সেটাই তো দেখো উম সবই ঠিক হবে তো এই কথাই রইল তো কি করবে ওদেরকে ধরো ওদেরকে ঠিকঠাক করে দেবে ঠিক আছে আমি আমার বন্ধুগুলোকে বলে দিয়ে দিয়েছি যে দেখ ভাই তুই পাঁচটার মধ্যে পৌঁছে যাস আমার তো গাড়ি আছে তো আমরা ধরো তিনজনে যাবো তো আমরা গাড়ি নিয়ে তিনজনে Rampurhat পৌঁছে যাব দিয়ে ওখানে ধরা গাড়িটা Stand এ রেখে দেবো যেটা গ্যারেজ আছে তো কুড়ি টাকা নেবে বা তিরিশ টাকা নেবে সাত দিনের ভাড়া যেটা হয় গাড়িটা সেফটি থাকবে আমার বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবার আমি তাহলে এদিক থেকে মানে toto ভাড়া করে নেব কিংবা Bus ধরে তাহলে আমি এদিকে টেন অব্দি চলে যাও বুঝলে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

তোমাদেরকে একটু করে আমি Photo পাঠিয়ে দেবো কারণ দেখো Station হ্যাঁ TT গুলো ধরতে পারে তোমাকে

ঠিক আছে আমি যাচ্ছি এইতো collect করে নেব তাহলে মানে সন্ধ্যেবেলায় সব মানে পয়সা পুরো হিসাব করে আমি তোমাকে পাঠিয়ে দেবো online এ ঠিক আছে

আর তোমাকে আর একটা কথা বলি তুমি Chiken নিয়ে যাবে বলছিলে কে একটু বেশি করে নিও ঠিক আছে হ্যাঁ অবশ্যই রাতের খাবারটা তো একটু বেশি করে খেতে হবে না দেখ রাতের খাবার বেশি করে খাবারটা নয় কারণ ধরো আরো দুটো বন্ধু থাকবে আমার তো ওরা আমি ওরা ধরো নিয়ে যাবে তো তুমিও নিয়ে যেও তাহলে সবাই যেন এক পিস করে হয়তো সবাই মিলে মিলেমিশে খেলে একটু ভালো। লাগবে বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ সেরকম হিসেবে আমি নিয়ে যাব ঠিক আছে তাহলে এখন রাখি আমি। তুমি সব কিছু Ready করে আমাকে কালকের মধ্যে সবকিছু Complete কর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

hello সালামালিকুম ওয়ালিকুম সালাম কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো। হ্যাঁ কি করতেছেন এখন? এইতো সংবাদ দেখতেছি আপনি কি করেন? আমিও তো একটু সংবাদপত্র ঘাটতেছি আর কি online এ আহ আচ্ছা আচ্ছা আমি তো দেখতেছি রোহিঙ্গাদের নিয়ে এখানে একটু ঝামেলা হইতেছে আমাদের